লিব্রিঅফিস বেস এর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
জটিল ফর্ম সংক্রান্ত এই টিউটোরিয়ালে আমরা শিখব একটি জটিল ফর্ম নির্মান এবং ফর্ম পরিবর্তন
পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা শিখেছি কিভাবে লিব্রিঅফিস বেস এ ফর্ম ব্যবহার করে তথ্য ঢোকানো যায় এবং কিভাবে ফর্মটি পরিবর্তন করা যায়
এই টিউটোরিয়ালে একটি জটিল ফর্ম নির্মাণ শেখা যাক
লিব্রিঅফিস বেস প্রোগ্রাম আগে থেকে খোলা না থাকলে প্রথমে সেটি খোলা যাক
লাইব্রেরি ডেটাবেস খুলুন
বেস যদি ইতিমধ্যেই খোলা থাকে তাহলে আপনি এখান থেকে ফাইল মেনুর মধ্যে ওপেন ক্লিক করে লাইব্রেরী ডাটাবেস খুলতে পারেন
বা ফাইল মেনুর মধ্যে রিসেন্ট ডকুমেন্টস ক্লিক করতে পারেন
একটি নতুন ফর্ম তৈরী করা যাক যা গ্রন্থাগারের সদস্যদের দেওয়া বইগুলির হিসাব রাখতে সহায়তা করবে
তাহলে শেখা যাক এই স্ক্রিনে যে ফর্ম টি দেখা যাচ্ছে সেইরকম ফর্ম কিভাবে তৈরী করা যায়
লিব্রিঅফিস বেস প্রধান উইন্ডোতে যান এবং বাম প্যানেলের ডাটাবেস তালিকায় ফরমস আইকনের উপর ক্লিক করুন
তারপর ক্লিক করুন উসে উইজার্ড টো ক্রিয়েট ফর্ম এখন ফরমস উইন্ডো খুলে গেছে এবং সেটির উপরে এখন পরিচিত ফর্ম উইজার্ড প্রর্দশিত হচ্ছে
আমরা আগেই এই উইজার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেছি
তাহলে এখন আলোচনায় তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যাক
প্রথম ধাপ ক্ষেত্র নির্বাচন
টেবলস ওর কোয়েরিস লেবেলের নিচের ড্রপ ডাউন বাক্স থেকে TablesBooksIssued নির্বাচন করুন
জোড়া তীর বোতাম ব্যবহার করে সব ক্ষেত্রগুলিকে বাম থেকে ডান ডানদিকে নিয়ে যান
ল্টপাউসেগ্ট এবার নেক্সট বোতামে ক্লিক করুন
এটি দ্বিতীয় ধাপ কিন্তু আমরা এখনকার মত এই ধাপ এ কিছু করব না
নেক্সট বোতামে ক্লিক করুন
আমরা এখন পঞ্চম ধাপে আছি
প্রথম বিন্যাস কলামনার - লেবেলস লেফ্ট নির্বাচন করুন এবং নেক্সট বোতাম ক্লিক করুন
ষষ্ঠ ধাপেও কিছু না করে শুধু নেক্সট বোতাম ক্লিক করুন
সপ্তম ধাপ বরফ নীল নির্বাচন করুন এবং নেক্সট বোতাম ক্লিক করুন
অষ্টম ধাপে ফর্ম টির নাম দিন বুকস ইশ্যুড টো মেম্বার্স ল্টপাউসেগ্ট
এবং মডিফাই থে ফর্ম বিকল্পটি ক্লিক করুন
এরপর ফিনিশ বোতামে ক্লিক করুন
লক্ষ্য করুন উইজার্ড পপআপ উইন্ডো আর দেখা যাচ্ছে না এবং আমরা ফর্ম ডিজাইন উইন্ডো দেখতে পাচ্ছি
তথ্য সাজানোর জন্য ফর্মটিকে ব্যবহার করার আগে এখানে কিছু পরিবর্তন করা যাক
প্রথমে ফর্ম এর সমস্ত উপাদান গুলিকে দলমুক্ত করা যাক
আমরা এটি করছি যাতে আমরা সহজে ফর্মের উপাদানগুলির বৈশিষ্ট্য আলাদাভাবে সম্পাদনা করতে পারি
সব ফর্ম উপাদানগুলি একবারে পৃথক করতে প্রথমে সমস্ত ফর্ম উপাদানগুলি নির্বাচন করা প্রয়োজন
এটি করতে প্রথমে ফরম ডিজাইন টুলবার খোলা যাক
এর জন্য উপরের ভিউ মেনু ক্লিক করুন তারপর টুলবার্স ক্লিক করুন তারপর ফর্ম ডিজাইন ক্লিক করুন
এই টুলবার এ একবার মাউস পয়েন্টার আইকন ক্লিক করুন যেটি হল প্রথম এবং সবথেকে বামদিকের আইকন
আমরা এখন থেকে এটিকে সিলেক্ট বা নির্বাচন আইকন হিসাবে উল্লেখ করব
এটির সাহায্যে ফর্ম উপাদান গুলিকে ক্লিক করে এবং টেনে নির্বাচন করা হয়
এখন ফর্ম এর উপরের বামদিকে ক্লিক করুন এবং কোনাকুনি নীচের অংশে ডানদিকে টেনে আনুন
এখন আপনি পর্যায়ক্রমে কালো এবং সাদা রেখা দ্বারা অঙ্কন করা একটি আয়তক্ষেত্র দেখতে পাচ্ছেন
নিশ্চিত করুন যেন সমস্ত ফর্ম উপাদান এই আয়তক্ষেত্র এর ভিতরেই থাকে
আমরা এই পদ্ধতি বার বার ব্যবহার করব
এবার ফর্ম এর কয়েকটি উপাদানের দল নির্বাচন করুন
আমরা এখন দেখতে পাচ্ছি সব উপাদান ছোট সবুজ বাক্সে ঘেরা রয়েছে
এখন এখানে যাই করা হোক না কেন এই এলাকার সকল উপাদানগুলি সমানভাবে প্রভাবিত হবে
এবার এখানে যে কোন একটি লেবেলের উপর মাউস পয়েন্টার নিয়ে আসুন
লক্ষ্য করুন যে কোনো লেবেল এবং টেক্সট বাক্সের উপরে মাউস পয়েন্টার টি একটি যোগ চিনহের মত দেখাচ্ছে
এখন একটি লেবেলের উপর ডান ক্লিক করুন এবং নীচে গ্রুপ ক্লিক করুন এবং তারপর আনগ্রুপ ক্লিক করুন
এখন একটি শিরোলেখ লেখা যাক যা সমস্ত ফর্ম উপাদানের উপরে থাকবে
এই জন্য ফর্ম উপাদানগুলিকে নিচে সরানো যাক এবং তারপর সেগুলি ফর্ম এর কেন্দ্রে আনা যাক
সুতরাং প্রথমে নিম্নমুখী তীর কি প্রায় সাতবার টিপুন
তারপর ডানমুখী তীর কি ১৪ বার টিপুন
লক্ষ্য করুন এর ফলে এই সমস্ত নির্বাচিত ফর্ম উপাদানগুলি ডান দিকে এবং ফর্ম এর কেন্দ্রে চলে এসেছে
এখন যেখানে শিরোলেখ লিখতে হবে সেখানে কার্সার নিয়ে আসুন
এর জন্য ফর্ম উইন্ডো এলাকার উপরের বামদিকে ক্লিক করা যাক এবার দুবার Enter কি টিপুন তারপর চার বার ট্যাব কী টিপুন
এরপর লিখুন ফর্ম টো ট্র্যাক বুকস ইশ্যুড টো মেম্বার্স এখন যখন আপনি লেবেল এবং টেক্সট বাক্সতে ক্লিক করবেন তখন দেখবেন যে এইসব উপাদানগুলি পৃথকভাবে নির্বাচিত বা উজ্জ্বল হয়ে উঠছে
ঠিক আছে এরপর আমাদের ফর্মে বুকিড এবং মেম্বেরিড লেবেল এর নাম পরিবর্তন করা যাক
এটি করতে আপনি বুকিড লেবেল এর উপর ডবল ক্লিক করুন এরফলে আমাদের পরিচিত প্রোপার্টিস পপ আপ উইন্ডো প্রর্দশিত করবে
লেবেল এর পাশে লিখুন বুক টাইটেল এখন আমাদের ফর্মে মেম্বেরিড লেবেলের উপর ক্লিক করুন
লক্ষ্য করুন প্রোপারটিস উইনডো পরিবর্তন হয়ে গেছে এখানে লেবেল এর পাশে লিখুন মেম্বার নামে দেখুন ট্যাব কি টেপার সাথে সাথে ফর্মের লেবেলগুলি পরিবর্তন হয়ে গেছে
এরপর এখন এই ফর্মের উপাদানগুলি ফন্টের মাপ পরিবর্তন করা যাক
আবার সব উপাদানগুলিকে নির্বাচন করুন
এরজন্য প্রথমে ক্লিক করে এবং তারপর ধরে টেনে আনার পদ্ধতিটি ব্যবহার করতে হবে
এখন যেকোনো একটি লেবেল এ ডবল ক্লিক করুনযার ফলে প্রপার্টিস উইন্ডো প্রদর্শন হবে
নিচে স্ক্রল করে ফন্ট খুঁজে নিন এবং সেটির ডানদিকে চৌকো বাটন এ ক্লিক করুন
নতুন পপআপ উইন্ডো তে বোল্ড এবং আকার ৮ ক্লিক করুন
এবার ওকে বাটনে ক্লিক করুন
লক্ষ্য করুন ফর্মের সমস্ত উপাদান জুড়ে ফন্ট বোল্ড এবং ফন্ট সাইজ ৮ হয়ে গেছে
এরপর সমস্ত ফর্ম উপাদান আমাদের উইন্ডোর কেন্দ্রে সরিয়ে আনা যাক
এরজন্য সব উপাদান নির্বাচন করুন
এখন যেকোনো লেবেলের উপর ক্লিক করুন এবং ফর্ম ডিজাইন উইন্ডোর কেন্দ্রে টেনে নিয়ে আসুন
এখন এই ফর্মটি সংরক্ষণ করা যাক
এই উইন্ডোটি বন্ধ করুন
আমাদের ফর্মটি এখন কেমন দেখতে লাগছে তা দেখতে বেস প্রধান উইন্ডোতে যান এবং ডান প্যানেলের বুকস ইশ্যুড টো মেম্বার্স ফর্মের উপর ডবল ক্লিক করুন
এবর একটি ফর্ম প্রর্দশিত হচ্ছে যা তথ্য ঢোকাতে ব্যবহারের জন্য প্রস্তুত
এখন এই ফর্ম এ আপনি কিছু নমুনা তথ্য দেখতে পাচ্ছেন
এবং বইয়ের শিরোনাম ও সদস্যদের নাম এর পাশে কিছু সংখ্যা দেখতে পাচ্ছেন এগুলি সত্যিই বুকস এবং মেম্বার্স টেবিলের প্রধান সংখ্যা কিন্তু এই মানগুলিকে ব্যবহার করা খুব সহজসাধ্য নয়
এগুলির পরিবর্তে কি আপনি বইগুলির আসল শিরোনাম এবং সদস্যদের আসল নাম দেখতে পছন্দ করবেন160
চাইলে কিভাবেই বা এটি করবেন160
একটি উপায় হল তালিকা বাক্স নামক একটি ফর্ম নিয়ন্ত্রক যোগ করা
আমরা পরবর্তী টিউটোরিয়ালে শিখব কিভাবে একটি তালিকা বাক্স অথবা অন্যান্য ফর্ম নিয়ন্ত্রক যুক্ত করা এবং সেগুলিকে ব্যবহার করা যায়
এখানেই লিব্রিঅফিস বেস এ জটিল ফরম সংক্রান্ত এই টিউটোরিয়াল সমাপ্ত হল
সংক্ষেপ আমরা শিখেছি একটি জটিল ফর্ম নির্মাণ এবং ফর্ম পরিবর্তন করা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
এই প্রকল্প httpspoken tutorialorg দ্বারা পরিচালিত হয়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
এই টিউটোরিয়ালে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ